মোজিলা ফায়ারফক্সে থীমস এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব থীমস পার্সোনাস মোজিলা ফায়ারফক্সে অ্যাড বিজ্ঞাপন ব্লকিং
মোজিলা ফায়ারফক্স ব্যবহারকারীর পছন্দ বা প্রেফারেন্সের অনুকুল কাস্টমাইজেসন প্রদান করে
একটি কাস্টমাইজেসন হল থীমস
একটি থীম ফায়ারফক্সের চেহারা বদলে দেয়
পটভূমির রং বোতামের চেহারা এবং লেআউট পরিবর্তন করে
এই টিউটোরিয়ালে আমরা উবুন্টু 1004 এ ফায়ারফক্স সংস্করণ 70 ব্যবহার করছি
একটি ফায়ারফক্স ব্রাউজার খুলি
প্রথমে আমরা শিখব যে মোজিলা ফায়ারফক্সের থীম কিভাবে পরিবর্তন করে
প্রথমে লোড ইমেজেস অটোমেটিক্যালি বিকল্প সক্রিয় করুন যাতে আমরা ব্রাউজারে প্রদর্শিত ছবি দেখতে পারি
মেনু বার থেকে এডিট এবং তারপর প্রেফারেন্স এ টিপুন
প্রেফারেন্স ডায়ালগ বাক্সে কনটেন্ট ট্যাব নির্বাচন করুন
লোড ইমেজেস অটোমেটিক্যালি বাক্স যাচাই করুন
ক্লোজ এ টিপুন
এখন ইউআরএল বারে টিপুন এবং লিখুন addonsmozillaorgfirefoxথিমস Enter টিপুন
এটি আমাদের মোজিল্লা ফায়ারফক্স add অন্স এর জন্য থিমস পৃষ্ঠায় নিয়ে যায়
আমরা এখানে থাম্বনেল হিসেবে অধিক সংখ্যায় থীমস দেখি
থাম্বনেল আপনাকে দেখায় যে থীম কিভাবে প্রদর্শিত হবে
এখানে আপনি থীম প্রিভিউ করতে পারেন
উপলব্ধ থীমসের শ্রেণী দেখুন এবং অন্যান্য ব্যবহারকারীদের দ্বারা প্রদত্ত রেটিং দেখুন যারা থীম ব্যবহার করেছে
আমাদের মাউস সূচক কিছু থীমসে ঘোরাই
ল্টপাউসেগ্ট এখন শাইন ব্রাইট স্কিন থীমে টিপুন
এই পৃষ্ঠায় উপলব্ধ অনেক থীমের মধ্যে এটি একটি
শাইন ব্রাইট স্কিন থীম পৃষ্ঠা প্রদর্শিত হয়
কন্টিনিউ টো ডাউনলোড বোতামে টিপুন
এটি আপনাকে থীম সম্পর্কে অতিরিক্ত বিবরণ প্রদত্তকারী পৃষ্ঠায় নিয়ে যায়
থীম সংস্থাপিত করতে এড টো ফায়ারফক্স বোতামে টিপুন
add ওন ডাউনলোডিং প্রগতি বার প্রদর্শিত হয়
এরপর সফটওয়ারে ইনস্টলেশন নিশ্চিতকরণ বার্তা প্রদর্শিত হয়
ইনস্টল নও তে টিপুন
একটি বার্তা প্রদর্শিত হবে যা হল থে থেমে উইল বে ইনস্টলড ওন্স যৌ রেস্টার্ট ফায়ারফক্স
রেস্টার্ট নও তে টিপুন
মোজিলা ফায়ারফক্স বন্ধ হয়
এটি পুনরায় আরম্ভ হলে নতুন থীম প্রয়োগ করা হয়
আপনার থীমস পৃষ্ঠায় ফেরত যান
এখন আরেকটি থীম নির্বাচন করি
এই থীম এড টো ফায়ারফক্স বোতাম প্রদর্শন করে
এটি নির্বাচিত থীম ডাউনলোড করবে
একবার ডাউনলোড সম্পন্ন হলে একটি সতর্কতামূলক বার্তা উইন্ডো প্রদর্শিত হয়
ইনস্টল নও বোতামে টিপুন
আপনার ফায়ারফক্স ব্রাউজার পুনরায় চালু করার অনুরোধ জানানো হবে
রেস্টার্ট নও বোতামে টিপুন
মোজিলা ফায়ারফক্স বন্ধ হয়
এটি পুনরায় আরম্ভ হলে নতুন থীম প্রয়োগ করা হয়
তাই আপনি দেখেন যে থীম ব্রাউজারের চেহারা উন্নত করতে সাহায্য করে
এটি আপনার অনন্য পছন্দ অনুযায়ী ফায়ারফক্স ব্রাউজার কাস্টমাইজ করে
যদি কোনো কারণে আপনি ডিফল্ট থীমে ফেরত যেতে চান তাহলে টুলস এবং add অন্স এ টিপুন
বাম প্যানেলে এপিয়ারেন্স ট্যাবে টিপুন
এখানে ডাউনলোড করা সকল থীম দৃশ্যমান
এখানে ডিফল্ট থেমে দেখুন
এনেবল বোতামে টিপুন
রেস্টার্ট নও বোতামে টিপুন
মোজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে পুনরায় চালু হবে
পুনরায় আরম্ভ হলে ডিফল্ট থীম আবার দৃশ্যমান হয়
add অন্স ট্যাব বন্ধ করুন
পার্সোনাস ফায়ারফক্সের জন্য বিনামূল্য সংস্থাপিত করতে সহজ স্কিনস
পার্সোনাস প্লাস অধিক নিয়ন্ত্রণের জন্য নতুন জনপ্রিয় এবং এমনকি আপনার নিজের প্রিয় পার্সোনাসের সহজ এক্সেসের জন্য অন্তর্নিহিত কার্যকারিতা প্রসারিত করে
ইউআরএল বারে টিপুন এবং লিখুন addonsmozillaorgfirefoxপারসোনাস
Enter টিপুন
এটি আমাদের মোজিল্লা ফায়ারফক্স add অন্স এর পারসোনাস পৃষ্ঠায় নিয়ে যায়
আমরা এখানে অধিক সংখ্যায় পার্সোনাস দেখি
আপনার পছন্দের যেকোনো পার্সোনায় টিপুন
এটি আপনাকে সেই পৃষ্ঠায় নিয়ে যাবে যা নির্বাচিত পার্সোনার বিবরণ দেয়
এড টো ফায়ারফক্স বোতামে টিপুন
সতর্কের জন্য উপরে একটি নোটিফিকেশন বার প্রদর্শিত হবে যে নতুন থীম সংস্থাপিত হয়ে গেছে
নোটিফিকেশন বারের ডানদিকে ছোট X চিহ্ন এর উপর টিপুন
ফায়ারফক্স স্বয়ংক্রিয়ভাবে এই পার্সোনা সংস্থাপিত করে
প্রায়ই বিজ্ঞাপন আমাদের ইন্টারনেট অভিজ্ঞতার সাথে হস্তক্ষেপ করে
কিন্তু এখানে বিশেষ সফটওয়্যার রয়েছে যা বিজ্ঞাপন ব্লক করতে সাহায্য করে
অ্যাডব্লক হল এই ধরনের অ্যাড অন
টুলস এবং তারপর add অন্স এ টিপুন
উপরের ডানদিকের অংশে সার্চ ট্যাবে অ্যাডব্লক খুঁজুন
Enter টিপুন
আদ ব্লকিং সফ্টওয়্যারের একটি তালিকা প্রদর্শিত হয়েছে
অ্যাডব্লক প্লাস এর জন্য ইনস্টল বোতামে টিপুন
অ্যাডব্লক ডাউনলোড শুরু হয়
শুধু এতটাই
আদ ব্লকের এখন সংস্থাপিত হয়ে গেছে
একটি নোটিফিকেশন বার্তা প্রদর্শিত হবে যা বলে যে অ্যাডব্লক উইল বে ইনস্টলড আফতের যৌ রেস্টার্ট ফায়ারফক্স
রেস্টার্ট নও লিঙ্কে টিপুন
মোজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে পুনরায় চালু হবে
পুনরায় আরম্ভ হলেঅ্যাড ব্লকার প্রভাবিত হবে
যদিও অ্যাড ব্লকের ব্যবহারে কিছু নেতিবাচক ফলাফল রয়েছে
কিছু সাইট প্রবেশের অনুমতি দেয় না যখন অ্যাড ব্লকার অন থাকে
এর কারণ হল অনেক বিনামূল্যের সাইট অ্যাড থেকে আয় উপার্জন করে
অ্যাড ব্লকার ব্রাউজারে প্রদর্শিত হওয়া থেকে কিছু সাইটের প্রতিরোধ করতে পারে
এই ব্যাপারটি ধ্যানে রাখা দরকার যখন অ্যাড ব্লক করছেন
টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা থীমস পার্সোনাস অ্যাড ব্লকিং সম্পর্কে শিখেছি
এখন নির্দেশিত কাজ
নাসা নাইট লঞ্চ থীম সংস্থাপিত করা
তারপর ডিফল্ট থীমে ফিরে যান
yahooকম থেকে প্রাপ্ত ফাইল ছাড়া সকল পপ আপস ব্লক করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ